একটা গার্ডেন মত ভাগান আর বাগানের অনেক হরিণ আর আছেপাছে উম গাছ আসে।

অনেক মানুষগুলা হাঁটতাসে আর দাঁড়ায়া--

অনেক ফোল দিয়ে গেততা অনেক ধরনের ফোল দিয়া সাজানো।

কয়েকটি অনেক ধরনের কাগজ কলম--

দোকান দোকানের চিপস আসে অনেক কিছু আসে আর সামনে একতা রাস্তার আসে।

উম আগরতলার মল ।

একটা হস্কি আঃ একটা --

এটা এর সামনে অনেকগুলো বাইক আছে।

ও বস্তাটা আছে সাদা আর হলুদ কালারের।

আ ফুল ফুল একটি ফুল আসে আর--

এটা বুদ্ধ মন--

এখানে একটা গোড়া দেখা দেখি চে।

অনেক রকমের গাছ দেখা দি--

দাঁড়ায়া রয়েছে সামনে গেটের সামনে।

আর গাসের পাশে পাশে পাথর আসে।

গার্ডেন দেখেইসে আর অন সামনে--

ফার্নিচার টিভি ফার্নিচার ।